অফিস -টির বাম পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে এবং মূর্তিটির পাশে একটি ডাস্টবিন রয়েছে এবং মূর্তিটির সামনে একটি সাইকেল রয়েছে।

একটি সুন্দর সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটির সামনে একটি কালো রঙের গাড়ি দাঁড়িয়েছে। গাড়িটির সাইড এ একটি হলুদ এবং লাল রঙের কাপড় ঝুলছে। বাড়িটির সামনে দিয়ে দুজন ব্যক্তি বাইক নিয়ে যাচ্ছে।